আমরা এখানে একটি ওভার পুল দেখতে পাচ্ছি যেখানে একটি সেলুন রয়েছে এবং তিনি তার কাজে ব্যস্ত রয়েছেন এবং একটি বড় বিজ্ঞাপন দেওয়া রয়েছে দেওয়াল।

এবং সেলুনটি বিভিন্ন প্রকার লাইট দিয়ে সাজানো রয়েছে এবং একটি ফ্যান রয়েছে।